অ্যাম একটা হলুদ কালার -এর দেওয়াল আছে চারটে জানালা আছে জালনার ধারে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে এবং একটা এ.সি. -ও দেখা যাচ্ছে ।

এই পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর একটা পরিবেশ একটা নদী আছে যেখানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে।

খুব ভালো লাগছে দেখতে যেটা-আ একটা--

এটা একটা জিম করার মেশিন আ যেটা খুব সুন্দর লাগছে দেখতে যেটা-আ কালো রঙের আছে এবং আ একটা মেশিন -ও লাগানো আছে।

এবং রাস্তার সাইড এ একটা সাইকেল দাঁড়িয়ে আছে সাইকেলের মধ্যে কিছু জিনিসপত্র আছে এবং রাস্তার সমেত একটা আকাশ দেখা যাচ্ছে। আকাশ টা খুবই সুন্দর লাগছে দেখতে।

এখানে আমি একটা এ ফুলের একটা স্টিক দেখতে পাচ্ছি। যেখানে অনেকগুলো গোলাপ আছে এবং গোলাপের রঙ লাল হওয়ায় এবং সবুজ রঙের পাতা হওয়ায়--

যেখানে সূর্যের রঙও পড়েছে হলুদ হলুদ হয়ে গেছে এবং মন্দিরটা পুরো মাটি দিয়ে তৈরি খুব ভালো লাগছে দে--

এটা সবুজ রঙের একটা আঃ বাড়ি আঃ যেখানে আমি দেখতে পাচ্ছি একটা লাইট পোস্ট ও আছে খুব ভালো লাগ --

এটা একটা সাইকেলের দোকান যেখানে অনেকগুলো সাইকেল পাওয়া যাচ্ছে। এবং আ দুই তিনজন মিস্ত্রি সাইকেল সারাচ্ছে।

এছাড়া অনেক লোক আশেপাশে থেকে যাতায়াত করছে। এছাড়া অনেকগুলো বাচ্চাদের গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো গোলাপি রঙ লাল রঙ এবং হলুদ কালার এর।

যেই উ জমিটা পুরো আকাশ ছোঁয়া এবং দেখতে খুবই সুন্দর।

আর যে গাড়িটির কালার হচ্ছে আ সু রুপালি কালার । যে গাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে। আ কিন্তু কোন কারনে গাড়িটা ভেঙে গে--

যেটা একটা উম এডভেস্টার ঘরে বসে আছে ।

যেটা খুবই সুন্দর করে তুলেছে।

রেল লাইন দেখতে পাচ্ছি যেখান থেকে ট্রেন যাবে।

কিছুক্ষন আগে বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে।

এবং বাস টার পাশ থেকে একটা বাড়িও দেখা যাচ্ছে এবং রাস্তা টার ওপরে না আকাশটা অনেকটা দেখা যাচ্ছে এবং আকাশের মধ্যে অনেক মেঘ জমে আছে।

আহ মানুষ এখানে ব্যাট বল খেলছে এবং মাঠের চারিপাশে অনেক সবুজ রঙের পাতার গাছ আছে ।